ওই নীলাভ তার সামনে পোরশন -এ চতুর্দিকে আছে--

একদম জড়িয়ে বাধানো যে তো সেটা খুব সুন্দরই লাগছে । খুব ভালোই লাগ--

তার পেছনেও ঠিক দেখা যাচ্ছে যে কিছু গেঞ্জি ঝুলে আছে।

একজন এস.বি.আই. এ.টি.এম. -এর সামনে দাঁড়িয়ে আছে । যার পরনে--

ওই চারার ভেতরে একজন হাত আঙুল দেখা যাচ্ছে।

তার পাশে কিছু ফুলের গাছও দেখা যাচ্ছে তার ঠিক দূরে কিছু ব বাড়ি দেখা--

দুটো বড় বিল্ডিং দেখা যাচ্ছে। বিল্ডিং -টায় একটা রং করা একটা রং করা নে--

এইচ-ডি-এফ-সি ব্যাংক এ সামনে চারজন মানুষ দাঁড়িয়ে আছে তার ঠিক পাঁজগুলো বসে আছে ।

পোরশন -টা কাঁচের দিয়ে দরজা আছে।

বিশাল একটা গ্রাউন্ড দেখা যাচ্ছে। যে গ্রাউন্ড -এর মাঝখানে একটা রাস্তা--

রাস্তার পাশে একটা সাদা রংয়ের গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ঠিক পেছনের পোর্শনে --

একজন মানুষ ও দাঁড়িয়ে আছে। ওই রাস্তার ঠিক বামদিকে একটা সাদা রংয়ের ছোট ঘর ও দেখা যাচ্ছে।